ভিতরে অনেক জিনিসপত্র রাখা রয়েছে।

গোলাপির রুপোর কড়া সবুজ কড়া নীল কড়া বেগুনি কড়া --

আর অনেক রকমের অনেক মাছ রয়েছে।

গাড়ি এটা বাইক যাচ্ছে। অনেক পাশে একটা উম খাল নদী আছে।

এটা একটা হচ্ছে এটা জাগা যেখানে কিনা একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে--

খুব সুন্দর করে বেলুন দিয়ে তারপরে আরো অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে। এখানে লাল রঙ অনেকগুলো চেয়ার রয়েছে এবং অনেক--

এটা উম তারপরে একটা ব্লিডিং রয়েছে অনেক বড় একটা-আ।

এবং অটো যাচ্ছে একটা ব্রিজ -এর উপর দিয়ে। ব্রিজ এটা একটা।